এবং তাহারা হইলো বৃটিশ সহিত সকল সম্পর্ক ছিন্ন করা। অন্য~ অন্যথা এখনো যদি আমি প্রচলিত অন্যান্য গণ~ গঠনতন্ত্র অপেক্ষা বিশিষ্ট গঠনতন্ত্রের সহ~ সহজাত চেষ্টা সম্পর্কে বিশ্লেষণ করে রাখি তবে এমন ব্যবস্থা অবলম্বন করা উচিত নয় যাহার ফলে ক~ কিছু অন্যায়নের সংশোধন ঘটিবে এবং উম পুনরায় ফিরিয়া আসিবে। আমি এই চেষ্টাতে বিশ্বাস বিশ্বাস হারাই নাই এবং এই কারণেই আমি আইন অন্যায়নের পথ গ্রহণ করিতে প~ পরামর্শ দিয়ে~ দিয়েছি। ইহা ইহার হইতে হইতে বুঝা যায় ইংল্যা~ ইংল্যান্ডের তাহার অ~ অন্তর দন্তনের ফলে তাহার সাম্রাজ্য কত বড় একজন নারীকে হারাইয়া ফেলিয়েছি। উনিশশো খ্রিস্টাব্দ এর আটাশে জানু জুলাই এর তারিখে গান্ধীজি ভারতের নিকট ঘোষণা করিলেন যে এক একলা আগস্ট তারিখ হইতে অসহযোগ আন্দোলন গুরুত্বপূর্ণ পূর্ণ হইলো।

উপানিবেশিক hello আশিক

কি খবর?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

হম আমারও চলছে কোনরকমে। আহ আর বাড়ির সব ভালো? হম হম ভালো বলছি যে exam তো শেষ হয়ে গেলো এবারে মানে। higher কিছুর জন্য চেষ্টার করছিস? exam এর পড়াশুনার দিকে নাকি চাকরির ব্যাপারে খোজখবর নিচ্ছিস? হ্যা চাকরির ব্যাপারে তো খোজ খবর নিচ্ছি jobs এর জন্য তো এদিক ওদিক খুজে বেড়াচ্ছি আহ বিভিন্ন article দেখছি paper এর যদি কোথাও কোথাও vacancy থাকে তো দু চারটাতে apply করে রেখেছি এখনো কোন খবর আসেনি মানে interview এর জন্য কোনকিছু ডাকেনি তো দেখি কবে ডাকছে কিসে কিসে উম apply করলি রে

কিসে কিসে apply করলাম মানে কিছু উম সরকারির ছেলে ছিলো যেমন হম west bengal police KP আহ কলকাতা পুলিশের কিছু ছেলে ছিলো তো সেখানে apply করে রেখেছি আর কিছু উম ওই।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

ও post office এরটা তো বোধায় লাস্ট ডেট বোধায় এই কুড়ি তারিখে তাইনা?

তোমার যে বেকারত্ব বেড়েছে এখন কাজকর্ম নেই চারদিকে।

আমিও হম চাকরি বাকরির একটু খোজ খবর নিচ্ছি মানে ওই উম post office এর যেটা বেড়িয়েছে সেইটা আমি ছাড়ব ভাবছি এর মধ্যে।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 দাদারা কেউ কিছু কাজ টাজ করে এরকম reference কি পাওয়া যাবে? না ওই নিয়ে তো কোনকিছু নেই মানে কি বলব কোন reference তো পাওয়ার কোন উপায় নেই এখন। আগে আহ reference দিয়ে অনেক সরকারী চাকরি হতো কিন্তু তো সেইসব কিছু আর হয় না। আর জানা শুনাও নেই। আহ সরকারী চাকরি তোর সরকারি চাকরি তো reference দিয়ে হওয়া মানে বিশাল ব্যাপার কারন এখন যা newes এ আসছে যা আমাদের রাজ্যের খবর যে এতো এতো টাকা খেয়ে চাকরি মানে একটা বিশাল ব্যাপার আর আমরা তো আমি তো গরিব মানুষ ভাই বুঝতে পারছিস।

হম এখন তো ওটাই হচ্ছে main ব্যাপার কিছুই করার উপায় নেই। মানে উম কোন জায়গায় মানে কাউকে টাকা দিয়ে চকরিতে ঢুকবো তারও সমস্যা আর এইদিকে বেকারের সংখ্যা টাও দিনকে দিন বেড়েই চলেছে। হম ভারতের main হচ্ছে তো মানে এই বেকার সমস্যাটাই এই টা যতো দিন না ঠিকঠাক হচ্ছে ততদিন তো কোন উপায় নেই।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 হু হু তো দেখা যাক কি আমি ভাবছি যে কোন কিছু একটা private কিছুতেও ঢুকে যাবো যদি পাই তো কারন এইভাবে তো বসে থাকা যায় না কারন সংসারও চালাতে হবে। হম হম তো private কিছু খোজ খবর নেয়েছিস কিসে কি করবি কোন IT sector নাকি? হ্যা মোটামুটি IT sector দিকে। আহ একটু খোজ খবর লাগাই দেখি কোন reference পাওয়া যায় নাকি কোন দাদারা যদি একটু help করে দেয় যেটা খুব ভালো হতো বা আমাদের আহ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 freelanceing কাজটা কিরকম? freelanceing কাজ টা হচ্ছে, আমি যতটা জানি যে আহ হচ্ছে তোমার স্বাধীনমতো কাজ করা ঘরে বসে কাজ মোটামুটি করতে পারবে আর ওদের আহ ওরা কাজ দেবে আহ টাকা। মানে কাজ তোমাকে দেবে কাজ তুমি করে দিবে ওদের একট guideline থাকবে আহ সে time এর মতো বা target এর মতো আহ কোন চাপ নেই। কোন মানে boss নেই তুমি নিজের ইচ্ছেমতো স্বাধীনমতো তুমি কাজ করতে পারো আর তোমাকে হয়তো উম সেই কাজের পারিশ্রমিক দিয়ে দিবে। তো এরকমই তো আহ দেখছি আরকি।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

মানে আহ কোন যাওয়া আসার কোন খরচা পাতি নেই বাইরে যাওয়ার ঝুকি নেই বাড়িতে বসে মানে যখন খুশি তখন কাজ করা যায় নাকি? হ্যা যখন খুশি তখন কাজ করা যায় ওদের একটা আহ কাজের একটা আহ guideline থাকে বা এই time আহ থাকে যে ওই time এর মধ্যে দিতে হবে বা আহ এতোটা target থাকে সেইরকম একটা ব্যাপার থাকে।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

তারপরে Amazon বলছিলাম Amazon mechanical বলে কিছু একটা site আছে এরকম নাকি শুনছিলাম ওখানে নাকি ID করে কাজ করা যায় তো আহ কিছু না পেলে ওইসব কাজেই করতে হবে। ও আচ্ছা এগুলো তো আমি প্রথম শুনিছি তা এদের না মানে payment টা কিভাবে করে? payment টা এদের আহ কিছু আছে কিছু site আছে যারা weekly payment করে কিছু site আছে যারা আহ monthly payment করে তো উম আমি যতটা জানি যে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 তো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 হ্যা দুই রকমেরই payment ই হয় বিভিন্ন payment তো কিছু site আছে weekly হয় কিছু site আছে monthly হয় তো এখন দেখা যাক কোনটা করলে ভালো হয় আর। এমনি সরকারি চাকরি না পেলে তো এসব কাজই করতে হবে কি আর যাবে।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

তোর এই payment টা কি উম bank account direct নাকি? উম হ্যা bank account ই হয় bank account মানে ওরা আহ ওই যারা যে যেমন আহ হাইপ বলে একটা site আছে তো এতো বিদেশি site I think আমার মনে হয় তো এরা Dollar payment করে হ্যা তো dollar এ সেটাকে convert করতে হয় আহ ধরে রাখো যে আহ PayPal আছে তো সেখানে convert করে আরকি রুপিসে convert হয়ে যায় আরকি bank এর মাধ্যমে। সে মানে PayPal এর মাধ্যমে সেটা bank transfer করে ইয়েতে আনা যায় ও আচ্ছা এটা তো তাহলে তো ভালই তা এটা কিরকম ভাবে apply করে কিভাবে? এপ্লাই করে ওদের আহ ওদের site এ গিয়ে log in মানে ইয়ে user ID create করত হয় আরকি তো ওখানে বিভিন্ন ধরণের কাজ আছে AI আহ machine learning Artificial intelligent অনেক রকম কাজ আছে উম annotation হ্যা annotation work অনেক রকম আছে তো সেই সেই সব গুলো আরকি। উম হ্যা ওখানে কি করা যায় আরকি?

কাজ করলাম কাজ করার পর এখন কাজ তো করলাম কিন্তু payment টা ঠিকঠাক দিবে কিনা সেটা কিন্তু আমি আহ ঠিক জানি না সে guarantee payment হচ্ছে কি না এটা একটা জানার বিষয়। ও তা তোর ওই যে দাদা না বন্ধু বলছিলি করছে তাদের সেই কি ঠিকঠাক মতো payment পাচ্ছে জানিস?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 মানে এখানে ব্যাপার টা হলো কি training দেয়ার মতো কেউ নেই তো নিজেদেরকেই করতে হয় দেখে বা guideline দেখে সেক্ষেত্রে কাজের আহ টা হয়তো উম ভুল হতে পারে।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

না আমি এখন অব্দি করিনি ভাবছি করবো। তাহলে চল আমরা দুজনেই একদিন নাহয় বসে করে নিবো হ্যা আমারও তাই মনে হচ্ছে করতে হবে কারন এখন সরকারি চাকরির যা অবস্থা পাওয়া একটু মুশকিলই।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

হ্যা।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

হ্যা হ্যা একদম এই তারপরে তো যেমন এই যে সামনে আহ date হলো তো date এ বসেছিলাম।

যেমন সামনে SSC টা যেটা আহ হয়ে আছে মোটামুটি দুই হাজার চৌদ্দ এর পর থেকে তো আর নিয়োগই করছে না teacher দেরকে তো সেক্ষেত্রে একটা।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

হু হু তা এখন তো দেখছি না যে বেকারদের স্বনির্ভর করতে কিছু প্রকল্পও নাকি ঘোষনা করছে সরকার আহ রাজ্য সরকার। ও প্রকল্প ঘোষনা করে আর কি হবে প্রকল্প দান হ্যা ভাতা এইসব দিয়ে তো আর দেশ চলতে পারে না। মানে ছোট শিল্প ও ব্যাবসা করার জন্য কিছু আরকি টাকা ঋণ দেওয়া হবে মানে মানে কম সুদে যেগুলো কোন ক্ষুদ্র শিল্প বা ব্যবসা যে করা যাবে। ছোট শিল্প ক্ষুদ্র ব্যবসা আহ কয়জন করতে পারবে আর উম ব্যাবসা করতে গেলেও তো পুজির দরকার পয়সার দরকার সে পয়সা তো। উম সবার কাছে নেই। আর সবথেকে বড় কথা হচ্ছে ব্যাবসাতে একটা risk ও আছে যে আমি ব্যবসা করব পয়সা লাগাবো আমি যদি চলতে না পারি চালাতে না পারি উম হ্যা আজকে করলাম কালকে ব্যবসা তে মার খেয়ে গেলাম তাহলে তো সেই risk টা একটা বিশাল ভয়ের কাজ করে আর চাকরি হলে বা job হলে সে ভয়টা নেই, যে আমি কাজ করছি। মাস গেলে পয়সা আসছে তো এই ব্যাপার টা একটা থেকেই যায় risk টা একটু কম মানে secure টা বেশি আমরা আহ মনে করি। হ্যা সেটা তো আছেই। আহ তাও যদি ভালো কোন মানে ব্যবসা টাবসা পাওয়া যায় সেটাও খুব একটা খারাপ না এই নিয়ে কি কোন idea আছে তোর? ব্যবসা তো নিয়ে ব্যবসা তো সবই ভালো কিন্তু ব্যবসা গরিব মানুষের জন্য নয় ব্যবসা করতে গেলে পুজির দরকার আর একটু সাহসের দরকার।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

দিনগুলো বেশ ভালোমত কাটে তো এই জিনিস টা তো আমরা সকলে আশা করি কারন বাবা-মারা তো ওই জন্যই বড় করে যে, ভালমত পড়াশুনা করে একটা ভালো সরকারি চাকরি অন্তত ক্ষ্যাত list এ একটা সরকারি পেয়ে গেলে আহ একটা settle হয়ে যাওয়া যায় এই চিন্তা ধারাটা আমাদের মানে। ইন্ডিয়ার বাবা-মার ধারণা একটা থাকেই। তারপর তোর news ও দেখতে পাচ্ছি মানে আমেরিকায় নাকি প্রচুর ভারতীয়কে আহ ছাটাই করে দিয়েছে কাজ থেকে প্রত্যেকে দেখছি যারা কর্মী ছিলো তাদের মধ্যে প্রায় দুলক্ষ কর্মীকে নাকি ছাটাই করে দিয়েছে মানে আমেরিকাতে কাজ চলে যাচ্ছে যে আহ হ্যা হ্যা হ্যা কিছুদিন আগে news দেখলাম যে এই যে Google থেকেও অনেক লোককে আরকি বাদ হলো employee কে ও এইটাই তো মানে চিন্তার বিষয় ইন্ডিয়াতে নাকি এখন এগারো পার্সেন্ট মানে বেকারত্বের সংখ্যা percentage হয়ে যাচ্ছে। হম বেকারত্বের হার বাড়ছে দিন দিন আর সবথেকে বড় কথা হলো যে, এতো ছেলে বেকার হয়ে গেলে কোথায় যাবে? এখন তো মানে যা হচ্ছে দেখা যাচ্ছে একটা কিছু ভালো কাজবাজ না পেলে পরে খুবই অসুবিধা হয়ে যাবে যে, হ্যা ভালো কাজের খুব দরকার কারণ কাজ যদি না পাই তাহলে চলবো কি করে কি করে খাবো সেটা তো একটা উম মানে বড় বিষয়। আর চাকরি ছোট থেকে পড়াশুনা করে বড় হলাম পরে অন্যকিছু করতে পারিনা যে চাষবাস করব বা আরো কিছু করতে পারব ব্যবসা বাণিজ্য করব সেই জিনিসগুলো তো নেই। পড়াশুনার উপর যতটা করে আহ চলেছি হ্যা তো এখন চাকরির পাওয়াটা একটা বড় একটা লক্ষ্য চাকরি পেয়ে গেলে কোনকিছু সরকারি হোক private হোক একটা private job পেলেও একটা মানে একটা শান্তির হবে আশ্বাস হবে যে না আহ সংসারটাকে চালাতে পারব খুব দরকার job এর। হম এখন তো চাকরি পাওয়া মানে এই young generation এর অনেকেই মানে যারা বেকার তারা চাকরি বাকরি না পেয়ে শেষে politics দিকে ঝুকে যায়। হম একদমই politics এখন school college থেকেই politics শুরু হয়ে গেছে না তো সেক্ষেত্রে তো যারা কিছু young generation আছে তারা তো politics এর উপর ঝুকি দিবেই। আর অনেক মানে শিক্ষিত আছে আহ যারা চাকরি বাকরি সেরকমভাবে পারছেই না হয়তো দেখা গেলো আহ সেটা মানে late হচ্ছে চাকরি পেতে অনেক একটা হয়তো পরিক্ষা হয়ে গেছে গিয়ে এবারে তার result আসতে আসতে কতদিন সময় চলে যাচ্ছে কিংবা result আসলেও তারপরে আবার interview এর জন্য হয়তো বছর দুই তিন wait করে রেখে দিলো এগুলো তো মানে হচ্ছেই। হম একদমই সেই জিনিসগুলো থাকছে আর সবথেকে বড় কথা হলো যে মানে চাকরি আহ মানে এখন চাকরিও সরকার দিতে চাইছে না কারণ চাকরি দিলে আহ মানে প্রচুর উম মানে এদের ভোট ব্যাংকের রাজনীতি তো। তো চাকরি দিলে চাকরিওয়ালা ভোট দিবে কিন্তু যারা আহ যাদেরকে দান করবে ধরে রাখো যে সরকার তো অনেক প্রকল্প নিয়ে আসছে অনেক কিছু। তো সেই প্রকল্পের টাকা টা দিতে খরচা করে তাহলে তো সেই family ও কে চাকরি মানে ভোট দেবে তো এটা ভোট রাজনীতিরও কিছু একটা ব্যাপার মনে হচ্ছে আমার তোমার কি মনে হয়? হম সেটা তো একটা আছেই তার সঙ্গে মানে আহ population এতো তাড়া তাড়ি আরকি বেড়ে যাচ্ছে মানে সেই রকম ভাবে কর্মসংস্থান আরকি তৈরিও হচ্ছে না যার জন্য বেকারত্বের সংখ্যাটা বেড়েই চলেছে। হ্যা বেকারত্বের সংখ্যা বেড়ে চলেছে আর আমাদের রাজ্যের কল কারখানা গুলো তো আস্তে আস্তে দেখছি বন্ধ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে। জবের সংখ্যা কর্ম সংস্থানের সংখ্যা তো আস্তে আস্তে কমতেই শুরু করছে বিভিন্ন পাট পাট শিল্প পাট আহ পাটমিল গুলো হ্যা বন্ধই তো হয়ে যাচ্ছে দেখলাম। হম প্রচুর মিল বন্ধ হয়ে যাচ্ছে গিয়ে মানে আহ নদীর এপারে ওপারে প্রচুর মিল ছিলো যেগুলো আরকি অনেক বন্ধ হয়ে গেছে প্রায় seventy percent মিল বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে ভাবো যে সমস্ত মিলগুলো বন্ধ হয়ে গেছে সেই সমস্ততে তো অনেক কর্মসংস্থান ছিলো কর্মের লোক ছিলো যারা কাজ করত দুবেলা এনে খেটে খেতো। তো সেই সমস্ত আহ কর্মচারীরা আজকে তাহলে কিভাবে চলছে বা কিভাবে চলবে এইযে তাদের যে একটা family আছে তাদের কেও তো চালাতে হবে এই। জিনিসগুলো সরকারকে একটু ভাবা উচিত যে industries বন্ধ হয়ে যাচ্ছে মানুষের হাতে জব নেই আহ মানুষ কিভাবে করে খাবে। হম শুধু industries বন্ধ হচ্ছে সেরকম তো না তো মানে একটা মানুষ আহ পেয়ে মানে টা রাখবে তার থেকেও একটা মানে computer চালিত

এখন বিভিন্ন robot হয়ে গেছে বিভিন্ন উম দিয়ে robot তৈরি করছে যেগুলো উম সমস্ত কিছু ওরাই কাজ করে দিচ্ছে robot ই কাজ করে দিচ্ছে তো সেক্ষেত্রে manpower টা কমে যাচ্ছে বা লাগছে না আহ factory গুলোতে এবার manpower কমে গেলে তো বেকারত্ব বাড়বেই আমাদের jobs গুলো create হচ্ছে না job কমছে আরো তো এটা একটা বিশাল একটা আতঙ্কের দিকে যাচ্ছে মানে খুব ভয়ানক ব্যাপার এই সমস্ত জিনিস। তবে আহ এখনো সরকারির জন্য লেগে আছি দেখি পড়াশুনার করছি প্রিপারেশন নিচ্ছি সামনে দেখা যাককি হয়। যদি সরকারি কোন job পাওয়া যায়। যতদিন আছে বয়স। ও তা তুই তো মানে jobs telegraph ও বোধায় preparation নিচ্ছিস, তাইনা? হ্যা coaching করছিলাম। তো দেখি।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 ওরা তো পড়াশুনা তো খুব ভালোই ওদের পড়াশুনার মান তো ঠিকই আছে খুব ভালোই চলছে তো আহ

আর বিভিন্ন suggestion গুলোও দিচ্ছে বেশ ভালোই দিচ্ছে কিছু।

notification সেগুলোতে তোমরা ধ্যান দাও সেগুলোতে হয়তো আহ হতে পারে কাজ হবে লোকজন নিবে অনেক তো ওরা motivation দেয় আরকি। আচ্ছা কিরকম খরচা পাতি পরছে ওখানে? ওখানে খরচা খুব একটা বেশি নয় একটু আহ মানে আমাদের নিম্ন মধ্যবত্তী ছেলেরা ছেলে-মেয়েদের। কম খরচার মধ্যেই হয়ে যায় ওই মাসে তিনশ টাকা করে নেয় tuition fee আর একটা ভর্তির সময় একটা at a time এ কিছু টাকা নেয় তো।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

student দের কে মানে টিচিং দেওয়াচ্ছে বা train করাচ্ছে এটা একটা ভাল জিনিস।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 ও তো তাহলে daily হয় তোমাদের ওখানে? হ্যা মোটামুটি daily না ওই সপ্তাহে আহ তিনদিন কি চারদিন আরকি class হয়। আচ্ছা আচ্ছা। বিভিন্ন বিষয়ের উপর class হয় এগুলো general knowledge math এগুলো যেগুলো মানে লিখিত পরিক্ষার ক্ষেত্রে আরকি খুবই helpful ও হ্যা আমদের আমাদের এখানেও হয় moc test বলো বা বিভিন্ন রকমের উম GK থেকে আরকি class গুলো হয় আহ তো আমরা এই সপ্তাহে তিনদিন আমাদের এখানে class করায় আচ্ছা ঠিক আছে অনেক কথা হলো তাহলে পরে phone করব আবার। হু হু ঠিক আছে চল bye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 আজকে আমাদের আলোচনার বিষয় শিশু শ্রম। আজকের শিশুরাই আগামী দিনে আমাদের দেশের ভবিষ্যত। তারাই ভবিষ্যতে পরিচালনা করবে আমাদের দেশকে। আর সঠিক ভাবে দেশকে পরিচালনা করে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

ও অনাথ শিশুদের পেটের জ্বালা তাদের বাধ্য করেছে শিক্ষার পথ ত্যাগ করে শ্রমদান করতে আমাদের সকলের কর্তব্য এই সমস্ত শিশু শ্রমিকদের পাশে দাঁড়ানো। আহ আজকে আমরা আলোচনা করবো শিশু শ্রম সম্পর্কে।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 ভবিষ্যতের সমস্ত শক্তি ও সম্ভবনা। আজকের শিশু আগামী দিনে পরিচালনা করবে আমার দেশ ও সমাজকে। গড়ে তুলবে সভ্যতার নতুন ইমারত। সে কারণেই প্রত্যেকটি শিশু যাতে সবদিক থেকেই আহ উপযুক্ত পরিবেশ আহ তথা যথোপযুক্ত পরিচর্যা থেকে যাতে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা, আমাদের একান্ত কর্তব্য। এই পৃথিবীতে আহ সম্ভবত শিশুরাই সবচেয়ে বেশি নিষ্পাপ। কিন্তু নানা কারণে আজকে নিষ্পাপ ভবিষ্যতের শিশুরা তাদের প্রাপ্ত পরিচর্যা থেকে বঞ্চিত হচ্ছে। শিশুদের প্রতি আমাদের এই বঞ্চনা আহ শুধুমাত্র যে শিশুদেরকেই বঞ্চনা করা হচ্ছে তা নয় বরং আমাদের নিজেদের ভবিষ্যতের যে চূড়ান্ত সম্ভবনা তাকে অবহেলা করে এক অ~ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমাদের আহ গোটা জীবনে প্রতিটা আলাদা আলাদা বয়সে আলাদা আলাদা ভূমিকা আছে। প্রতিটি বয়সে বয়সের একটি নির্দিষ্ট সময় পাই আহ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

কিন্তু শিশু শ্রমিকের ক্ষেত্রে এই পর্যায়ক্রমিক ব্যাবস্থায় একদম গোড়াতেই গলত থেকে যায়। পরিবারের মতাদর্শ গত ত্রুটি, অর্থের অভাব,